ভালবাসতে, নিজের ওপর দয়া না করে নিজেকে ভালবাসতে, ওই সব ছোট ছোট line গুলো কত কিছু আমাদেরকে বোঝায় যে মানে সত্যিই একটা এন~ মানে আমরা লোক কি ভাববে, লোক কি বলবে ওই জিনিসটা দেখে না আমরা নিজেদের হাসি, নিজের খুশি

যেই একটাই life, একটাই ইয়ে, একটাই জীবন

যেইতা মন যেটা ভালো লাগে সেটা একদম করা উচিত.

তারপরে ওই যে ওই জায়গাতে গানটাও কত ভালো, যেই গানটা অরিজিৎ সিং এর আছে, ওই

তারপর finally যখন ওই যে ওই party টার সময় যখন ও মানে রাণবীর কাপুর ওকে বলল, ও নিজেকে পারলো, মানে finally ওদের সাথে একদম পুরো গুলে মিলতে লাগলো, যখন ভেতর থেকে ওর ভয়টা বেরিয়ে গেল কে কি বলবে, কে কি বলবে, কে কি বলল কে কি বলল না তাতে ওর কিছুই যায় আসে না, finally যখন ওটা নিজের ভেতর থেকে করতে পারল, তারপরে ও ভালো করে ওদের সাথে মিশতে পারল, দিয়ে যখন হোলির দি~ যখন ওরা ফিরবে মানালি থেকে যখন হোলির দিন, হোলি তো ওখানে পুরো ওখানে সবাই আগে চশমা টশমা খুলে পুরো একদম ready হোলি খেলার জন্য, চ দি~ পুরো হোলি তো ওইখানে ওই যে পুরো হোলির ওই উম একদম famous গানটা আছে

যে ও ওরকম ভাবে এসে উম খেল~ খেলবে হোলি না ওদের সাথে.

যে ওরকম করে আসবে. ওটা একটা ওদেরকে একটা চমকে দিয়েছে. পুরোপুরি, সেটাই তো তারপরে তোর ওই যখন ফা দিয়ে~ তারপরে finally বিকেল বেলায় দেখতে পাবে যে অ্যাঁ রাণবীর কাপুরের ওই যে চিঠিটা পেয়ে যাবে যে সবাই চলে যাচ্ছে

কিন্তু বা ও বুঝতে পারবে যে কোন লাভ নেই, ওইটা ওকে confe~ মানে বলে, কারণ finally ওতো চলেই যাবে, ওতো ভেবেই নিয়েছে, ওতো মন বানিয়ে নিয়েছে যখন যাওয়ারই আছে বাইরে, আমি এখানে থাকবো না আমার এখানে কিছু হবে না,

আমার এখানে কখনো আমি বড় হতে পারব না এই দেশে থেকে, তাই জন্য বাইরে বিদেশে গিয়ে আমি চাকরি করব, বিদেশে গিয়ে মা~ নিজের জীবনটাকে অন্যভাবে গরব

তাই ও স্বপ্নতাকেই ও মানে ওর ওটা~ ওটাকে প্রাধান্য দিয়েছে না?

এটা একবারও ভাবেনি যে ওর ভালোবাসা তাকে প্রকাশ করবে, এই জিনিসটা খুব শিখিয়েছে অনেক কিছু যে

জন্য অনেক কিছু অনেক সময় ছেড়ে দিতে হয়, অনেক কিছু~ ব অনেক কথা বলার মতন থাকে না বা বলা যায় না হয়তো.

তখনই বলে দিলে হয়তো জলদি হয়ে যাবে বা মানে তখন বলার কোন মানে থাকবে

আরেকজনকে ও কষ্ট দেবে এটা বলে. exactly সেটাই, তারপরে তো finally দেখবি তারপরে তো সবাই নিজে~ তারপরে আর একটা জিনিস যে মানে তাই আমাদের সময় কত জলদি চলে যায়, সেটাও দেখায় যে ওইটা দেখতে দেখতে আটটা বছর পেরিয়ে যায়, আট বছর, যে আট বছর পর সবাই নিজের life এ কেমন busy হয়ে গেছে, এ নিজের চাকরিতে

এ নিজের চাকরিতে ব্যস্ত, এ গেছে রাণবীর কাপুর তো অনেক দূর চলে

তারপরে তোর ওই মেয়েটা অদিতি বলে, ওর বিয়ে~ বিয়ে ঠিক করে নিয়েছে, তারপরে finally ওর মানে একদম শেষমেষ রাণবীর আপুরের অ্যাঁ যখন ওই আদিতের মানে ইয়েটা দেখতে যাবে, মে~ ওই যে

তারপর ও দেখে বুঝতে পারবে যে ও আচ্ছা এর বিয়ে হচ্ছে, এই হচ্ছে সবাই

হম দিয়ে তখন ও শেষ মেস মন বানাবে যে না চলো যাওয়াই যাক কি আছে বন্ধু হয় মানে এত বছর বাড়ি যায়নি, তারপর ও আসবে, দেখবে সবাইকে সুন্দর আছে মানে সবার সাথে দেখা হয়নি, যে দেখা হবে, সবাই কত খুশি হবে ওকে দেখে. আর এটাও বোঝা যায় যে দীপিকা পাডুকোন মানে তখনো ওকে ভালবাসে যখন ওকে look টা দেয়, কেন বল?

যখন ও যখন বিয়ে বাড়িতাতে ঢোকে, অদিতির bachelor's party তাতে তখন দেখবে না, দেখবি দীপিকা পাডুকোন কখনো ওকে দেখে. হ্যাঁ তখনো ওতো জানতো না যে ও আসবেনা, ও মানে

দেখে যে ও এসে গেছে এরকম করে, ওরকম করে entry নিয়েছে, Hindi এর গানটা, উম গরম করে একটা entry নিয়েছে না তো ওউ বুঝতে পারেনি যে bunny ওখানে চলে আসবে.

হ্যাঁ তারপরে তোর ওর ওর~ তখন এটাও বোঝা গেছে দীপিকা পাডুকোনের look আর reaction দেখে যে তখনো ও ওকে ভালোবাসে.

তখনো আট বছর পেরিয়ে গেছে তাও ও ওকে বলতে পারেনি

ঠিকই, কোথাও কি রাণবীর কাপুর ওকে ভুলতে পারেনি, এটা ঠিক. রাণবীর কাপুরও ভুলতে পারিনি, দীপিকা পাডুকোনও

কাছে এতটাই আঁ ছিল আর কি, এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ওরা ভুলতেই পারিনি দুজন দুজনকে. সেটাই, তারপরে তো কি বলে দিয়ে তারপরে finally তোর একটু মানে বন্ধুর বন্ধুর মতে যেমন ওই তোর, ওর মধ্যে আরো সিদ্ধার্থ কাপুরের মধ্যে তোর এটা ঝামেলাটা হবে হ্যাঁ ঠিক ঠিক

আদিত্য রয় কাপুর আর রাণবীর কাপুরের মধ্যে যে দিয়ে ঝামেলাটা হবে, যে তারপরে তো তার মানে একটা বন্ধু হয়েও এত বছর পর এসছে, ও কোন খবরই রাখিনি কি হয়েছে না হয়েছে কার. তারপরে একটা জিনিস যে~ যে জানতে পারবো ওতো মানে ওর নিজের এই কাজ নিয়ে এত হ্যারো~

তাই ব্যস্ত হয়ে গেছিল যে ওর বাবা মারা গেছে, ও নিজের বাবা মারাটা ও বুঝতে পারেনি.

ওর বাবার সব কাজ হয়ে গেছে, দাহ তাহ হয়ে গেছে বাবার সব মানে, উ সাধ্য মধো হয়ে গেছে, তারপর ও জানতে পারলো যে বাবা মারা গেছে, কারণ তো ও তো কোন~ কোন পাহাড়ে গিয়েছিল trekking করতে আবার.

হ্যাঁ হ্যাঁ তার~ তারপরে তো finally তোর বন্ধুদের মধ্যেও একটু এই জিনিসটা বিয়ে~ মানে যেই বিবাদটা ছিল বন্ধুদের মধ্যে ওইটাও ঠিক সেটা ওর অদিতির বিয়েতে গিয়েই সব ঠিক হয়ে গেছে ঝামেলা যাদের ছিল, হ্যাঁ. সবার একসাথে খাতেই সব কিছু সব ঠিক হয়ে গেছিল তারপর. একটু সময় লাগলো কারণ দীপিকা পাডুকোন তো line টা বলেছিল, সময় দিয়ে দাও, ঠিক হয়ে যাবে নিজে নিজেই. আর সেটাই হলো ঠিক ঠিক ঠিক একদম.

হ্যাঁ দিয়ে তারপর তোর দিয়ে বিয়েটা হলো, বিয়েটার ওখানে গানটা কি সুন্দর, HIndi বলে গানটা. হ্যাঁ এই গানটা খুব মানে খুবই বোঝার ছিল যে একটা কষ্ট আছে গানটার মধ্যে. হম যে ওরা কত জলদি বড় হয়ে গেল, সব মানে সবাই ওরা বন্ধুগুলোকে ছেড়ে মানে কত জলদি এ হয়ে গেল, সব শেষ হয়ে গেল ওদের ছোটবেলা মানে child~ মানে কি বলবো মানে teenage life টা বলতে পারিস মানে কম বয়সীদের

মানে responsible হয়ে গেছে, সবাই দায়িত্বে এসে গেছে কাঁধে এইবারে মানে এ করতে হবে, ওর যে ওই বন্ধুটা আদি~ আদি বলে, মানে যে মানে আদিত্য রয় কাপুর যার role টা play করেছে এত ল~ ওর মানে এত ক্ষতি হয়ে গেছে, কর বে~ ব্যবসা

হ্যাঁ, ওরা তো ল~ আঁ এ হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে ব্যবসায়, বাবা ও ওকে support করছে না, ওর সব ডুবে যাচ্ছে, ওইটাই মানে দেখাচ্ছে রাণবীর কাপুর নিজের life এ কোথায় করবে~ মানে নতুন offer পেল চাকরির, তারপর দীপিকা পাডুকোন ও নিজের life এ আলাদা মানে আর এর বিয়ে হয়ে চলে যাচ্ছে, কোথায় বাস দেখাচ্ছে যে মানে কি মানে সবার সব শেষ হয়ে যাচ্ছে,

হ্যাঁ একদমই, last এ ending টা খুবই ভালো কেননা তারপর তো রাণবীর কাপুর আর দীপিকা পাডুকোন তো আবার সেই ভালবাসে বলছে, এবার দীপিকা~ ব দীপিকা পাডুকোনের থেকে বেশি রাণবীর কাপুর পরে গেছিল,

দিন দীপিকা পাডুকোন বিয়েও করেনি, ওর জন্যই wait করছিল কোথাও গিয়ে.

আট বছর পেরিয়ে গেছিল তারপরে মনে হয় ফিরে এসেছিল. তা এটা একটা জিন~ বড় একটা জিনিস দি~ দিয়েছে যে যে আসার সে ঠিক আসবে. হ্যাঁ একটু সময় দিতে হয় তাহলে ওই মানুষটা ঠিক ফিরে আসবে, যদি মানে বা যদি তোর বিশ্বাসটা ওরb মধ্যে যে কোথাও না কোথাও যদি সত্যি ভালোবেসে থাকিস, তো হয়তো মানে একটু hope থাকে যে হ্যাঁ, এই মানুষটা ফেরত আসতে পারে. হ্যাঁ হ্যাঁ ঠিক, এই~ এই জিনিসটা শিখিয়েছে এই movie টায়, খুবই মানে ভালো লেগেছে তাই. দিয়ে তারপর তো finally যখন ও মানে এইবার~ আ first time তো তোর দীপিকা পাডুকোন বেশি জোরে মানে বেশি ভালোবেসে ফেলেছিল, রাণবীর কাপুর কিছু feel ই করেনি, কিন্তু এই second time যখন ও দীপিকা পাডুকোনকে দেখে, দিয়ে তারপর দেখে যে অন্য ছেলেদের সাথে ও বসছে, মিশছে ওইটা ওর খুব খারাপ লাগে তখন. তারপর তোর ও

বুঝতে পেরেছিল যে কি হারানো যাবে না, হ্যাঁ, অনেকটা কাছের, একে হারানো যাবে না, ও বুঝতে পেরেছে জিনিসটা.

পেরেছে, প্রথমে যখন ওই মানালি trip টা হয়েছে, তখন ও একদমই

তখন ও life টা অন্যরকম ছিল না, একটু ঘুরে বেড়াতো, হাঁ একটু মজা করতো, এইসব

ওর~ ওর dream ছিল যে আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াবো,

এই দেশ ঘুরবো, ওই দেশ ঘুরবো, ওই দেশ ঘুরবো.

হ্যাঁ যে তারপর ওইটা memories বানাবে, কারণ ও একটা বলেছিল যে মানে সবাই যে norma life টা lead করে না, ওর ওই normal

ওর একদম একটু আলাদা, একটু different type এর

হ্যাঁ তারপর ওর চাকরিটাও অমনি ছিল, কিন্তু এইবার ও এসছে, এবার ও দীপিকা পাডুকোন কে যখন দেখল, যখন realise বলল যে ধর~ তারপর যখন ও দীপিকা পাডুকোনের সাথে trip টা নিলো, যখন দীপিকার সঙ্গে ওর কথাগুলো হল, যে মানে কি বলে এ মানে ও তখন নিজের percep~ এ মানে নিজের

ও তখন একটা কথা বলল, যে তুই কি বুঝবি যে নিজের ঘরে, নিজের family র সাথে থাকার কি মজা. ওই দুটোই একদম আলাদা, তখন ও fine~ অ্যাঁ মানে শেষমেষ রাণবীরকে বলে যে তুই ঠিক নস,

কিন্তু আমার~ তোর ভাবনাটা আমার থেকে আলাদা আর আমার ভাবনাটা আলাদা.

তারপরে at~ finally moment এ সে হয়তো বুঝতে পারে রাণবীর কাপুর যে কি বলে, যে মানে এই মেয়েটা মানে কতটা important, যখন ও দেখল যে অন্য ছেলেদের সাথে বসে গল্প করছে, আড্ডা মারছে, ঠিক আছে, তো সেটার জন্যই যে তারপর তোর finally যে মানে~ কিন্তু তাও ও আবার বুঝতে, দীপিকা পাডুকোন ওকে একটাই কথা বলল, একটাই option যদি থাকার আছে, ওকে এই দেশে থাকতে হবে, ওর সাথে থাকতে হবে, কিন~ আ যেটা রাণবীর কাপুর কখনো পারবেইনা করতে, ওর যাওয়ার আছে বাইরে.

আর তার জন্য দীপিকা পাডুকোন ওকে আটকায়নি কারণ ও জানে ও ঘুরে ঘুরে বেড়াবে, চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে, আর ও হয়তো ওর সাথে যেতে পারবে না, কারণ ওর স্বপ্নটা আলাদা আর ওর~ আর রাণবীর কাপুরের স্বপ্নটা আলাদা. একদমই দিয়ে তারপরও কিন্তু ওইটাই, এবারে ending scene টাই ভালো না যে ফ্য~ শেষমেষ তো finally এ চলেই আসে, রাণবীর কাপুর সবকিছু বুঝে

দিয়ে তারপরে এসে যায়, দিয়ে তারপর দেখে ওই যে যেমন new year এর রাত থাকে এতো ভালো, নিয়ে ওরাও নিজেদের honey moon এ যায় অদিতিরা, আ আর এর ও মানে এই তোর এই কি বলে এই বন্ধুটা আদিত্য রয় কাপুর ও phone এ থাকে, তারপরে এরা দুজনে ও একসাথে new year celebrate করে, নিজের trip টাকে cancel করে তাও নিউ~ ও তাও আবার ওই মেয়েটার বাড়িতে এসে. হ্যাঁ তাও আবার দীপিকা পাডুকোনের বাড়িতে এসে. একসাথে celebrate করবে, দিয়ে তারপর সবাই phone এ থাকবে, দিয়ে finally ভালো করে একদম এ করে বলবে যে খুব জলদি দেখা হবে, নো~ মানে একটা নতুন করে start

হম উম মানে cinema টা তো অনেক কিছু শেখার আছে,

এই cinema টা এমনই না যেটা মানে যতবার বলবি ততবার দেখা যেতে পারে,

হা আমিও, আমিও অমনিই. খুবই ভালো movie টা, খুবই ভালো movie. হ্যাঁ, আর তোর সাথে কথা বললে তো মাঝে মাঝে তুই বলিসই যে তুই movie টা দেখছিস.

হ্যাঁ সত্যি তাই, ওখানে অনেক কিছু শেখার আছে.

হ্যাঁ ভালো আছে, তুই সব ঠিক আছে, তুই ভালো আছিস তো? সব ঠিক আছে তো? হ্যাঁ সব ভালোই আছে.

ta-ta

যুদ্ধই বটে তীতুমীরের নারকেল বেড়ে গ্রামে বাঁশের এক কেল্লা তৈরি করে বসে আছেন শক্রুরা তাকে আক্রমণ করতে এলেই তিনি বাঁধা দেবেন এ সঙ্গে তার সেনাপতি গোলাম বাসু গৃহস্থ চাষীর ছেলে তীতুমীর তার প্রকৃত নাম মীর নিসার আলী

জমিদারের জুলুমের বিরুদ্ধে তিনি লড়াই করতেন জুলুম কি যে সে জুলুম

কৃষকদের এএ কৃষ্ণদেব রায় তাকে এক জমিদার প্রত্যেক জোড়জাড়দারির উপর আড়াই টাকা করে কর বসিয়েছিলেন নীলকর সাহেবদের অত্যাচার ও কম ছিল না তারা ইচ্ছামতো কৃষকদের এএএ নীলচাষ করত অনিচ্ছুক কৃষকদের উপর নিষ্ঠুর নির্যাতন করত এইসব অত্যাচারীর বিরুদ্ধে তীতুমীর রুখে দাঁড়ালেন হিন্দু মুসলমান কৃষক দলে দলে তীতুর পাশে এসে দাঁড়ালো দাঁড়ালো